এই চিত্রটো একটা ছোটো মতো পার্ক -এর বটে ।

বোঝা যাচ্ছে আছে ওর সাইড -এ একটা রুম আছে ।

এখানে মেরি রৌ তেলাপিয়া অনেক মাছ রাখা আছে ।